আহ কিছু করে হলেও school এ পৌঁছাতে হতো বিদ্যালয়ে কিন্তু এখন সেটা দেখা যায় না। কারণ এখন মানুষ আহ তোমার phone এ বসে বা ঘরে বসে online এর মাধ্যমে পরীক্ষা দিয়ে থাকে। তো আহ বা এখন অনেক সময় আমি এটাও দেখেছি যে, আগে আমরা বই কিনতাম, তাইতো? এখন কিন্তু online এর মাধ্যমে বইও পাওয়া যায়। আহ তারা উম সেখান থেকেই পড়াশোনা করে নেয় যারা বই কিনতে পারে না বা যাদের অতো সামর্থ্য নেই। ফোন কিন্তু এখন বলতে পারো সবার বাড়িতেই থাকে। তো, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটাও একটা সুবিধার মধ্যে পরে। আর এই যে মানুষ আজকাল আহ তোমার সবকিছু মানে video call বল, এই যে এই জিনিসগুলো এই যে এই জিনিসগুলো অনেক উন্নত করেছে না আমাদের দেশের। আমরা

আবার এই যে আমি বলছি যে metro root করেছে অনেক জায়গায়, metro train এর সংখ্যাও কিন্তু বাড়িয়েছে। তাই না? কারণ আগে এত metro বা এত train এর আহ সংখ্যা ছিল না। মানে আমরা station এ গেলে wait করতে হতো যে, কখন train আসবে বা metro র তে গেলে অপেক্ষা করতে হতো যে কখন metro আসবে কিন্তু এখন যেহেতু metro আর train এর সংখ্যা বাড়ানো হয়েছে সেক্ষেত্রে আমার মনে হয় না মানুষের মানে যারা অফিস যাত্রী হয় তাদের কোন অসুবিধা দেখা দেয়, তাই না? একদমই আর আরেকটা জিনিসও এখন দেখা যায় যে, আমরা খুব সহজেই phone এর মাধ্যমে খাবার বলো বা hotel বলো বা কোন bus বা কোন train বল বা plain বলো আমরা কিন্তু খুব সহজেই এটা আহ ঘরে বসেই আমরা book করে নিতে পারি আমরা কোথাও ঘুরতে যাওয়ার জন্য বা কোথাও আহ কোন দরকারে যাওয়ার জন্য। তো, সেক্ষেত্রে আমার মনে হয় যে উম মানে অনেক উন্নত হচ্ছে আমাদের দেশ বলতে পারো। তো কারণ, আমরা কখনও ভেবেছি যে, আমাদের আহ order করলে আমাদের বাড়িতে খাবার এসে পৌঁছাবে? খুব সহজে সে তোমার আর খাবারগুলো খুব গরমও থাকে মানে সঙ্গে সঙ্গেই করে তারা পাঠায়। তো, এ কিছু সময়ের মধ্যে এত যতই মানে যতগুলো খাবার order দেওয়া হোক না কেন তারা কিন্তু ঠিক সঠিক সময়ে এসে বাড়িতে পৌঁছে দিয়ে যায় খাবার আর খাবার একদম গরম থাকে। তো, সেক্ষেত্রে আহ মানুষ মানে মানুষের অনেক সুবিধা করে দিয়েছে যারা হয়তো

খাবারের ব্যবস্থা করতে পারে বা কারোর বাড়িতে কোন আত্মীয়-স্বজন এলে সেক্ষেত্রে কিন্তু রান্না না করে যদি খাবার order করে দেওয়া হয় তারা কিন্তু সেক্ষেত্রে খাবার order করে দিতে পারে। আর আহ exact আমি বলছি যাতায়াতের কথা। তো, মানুষ এখন মানে যদি train এ যায় বা আহ কোন plane এ যায় তো সে ক্ষেত্রে মানুষ কিন্তু আহ মানে শুধুমাত্র plane বা train এর কথা বলছি না, যদি কেউ গাড়িও book করতে চায় বা bus ও book করতে চায় তাও কিন্তু phone এর মাধ্যমে হয়ে থাকে। তো, মানুষের আহ ঘরে বসে মানে যারা হয়ত যে

আহ কি ঠিক করবে, কোথায় ঘুরতে যাওয়া হবে, এই যে এই জিনিসগুলো কিন্তু আজকাল আহ phone এ সব দেখিয়ে দেয়। মানে কোন~ কেমন কি hotel হবে বা কেমন কি আহ train এ আমরা উঠবো, কোন seat হবে, AC না Non AC train বা plane এ আমরা কোথায় seat পাব, সেই seat আহ মানে নির্ধারণ করারও আমাদের সুযোগ দেওয়া হয়। তো মানুষের এখন অনেক সুযোগ বলতে পারো চারিদিকে। তারা সব সুযোগকে ব্যবহার করে। আর মানুষের তাতে কিন্তু অনেক সুবিধাও হয়েছে তাই না? একদমই মানে আমরা বাড়িতে বসেই দেখতে পাই যে, কোন cinema hall houseful বা কোন cinema এখন চলছে যেটা দেখতে যাব। আহ মানে অনেক সময় আমি এটাও দেখি যে cinema hall এ যে popcorn বা cold drinks পাওয়া যায়, সেটাও কিন্তু phone এই আমরা book করে দেই আগে থেকে সেটাও হয়। মানে দিন দিন কত উন্নত আমাদের আহ সমাজ তৈরি হচ্ছে মানুষ মানুষ এখনকার যে আহ বাচ্চারা তারাও কিন্তু এই সবকিছুই জানে। হয়তো আমাদের সময় তা ছিল না। মানে আমাদের সময় বাচ্চারা আহ

আহ এই জিনিসগুলো জানে মানে এখন মা-বাবাদের থেকে বাচ্চারা খুব advance । তারা এইসব জিনিস কোথায় কি হয় সেই ব্যাপারে জানে। তারপর এই যে এখন মানুষ যখন ঘুরতে যায় ভাবো ঘুরতে যাওয়ার ক্ষেত্রে মানুষ এখন আহ এই যে agency book করে। মানে আমরা কোন travel agency এর সাথেই ঘুরতে যাই বেশিরভাগ ক্ষেত্রে, তো তারা এই travel agency আহ মাধ্যমে তারা অনেক জায়গায় ঘুরতে পারে। তো এই travel agency র সাথে যোগাযোগও কিন্তু এই online বা phone এর মাধ্যমে হয়। মানে অনেক সময় হয় যে আমরা জানি না কোন travel agency আমাদের পরিচিত নয় কিন্তু phone এ যদি আমরা travel agency হলে মানে খুঁজি তাহলে আমরা অনেকের number এমনে পেয়ে যাব। যার ফলে মানে যার থেকে আমরা কোথাও ঘুরতে যাওয়ার আহ plan বা করতে পারি, তাই কিনা? তারপর এই যে মানুষদের আজকাল বাড়িতে বসে তোমার resort বা hotel এইসব book করছে, এই যে এই জিনিসগুলো ভালো হয় কিনা সেগুলো কিন্তু আমরা phone দিয়েই দেখে থাকি বা যে আহ যে উম travel agency যে hotel আমাদের দিয়ে থাকে সেটা কি আদৌ ভালো কিনা সেটাও কিন্তু আমরা phone দিয়ে দেখে থাকি যে হ্যাঁ, এইটা ভালো। তাই কিনা? একদমই মানে এই যে তুমি~ আমি মানে বলছিলাম যে, travel agency র সাথে মানুষ ঘুরতে যায় কিন্তু একটা জিনিসও হয়ে থাকে যেহেতু phone এর মাধ্যমে আমরা hotel বল, গাড়ি বল এইসব book করতে পারি, তো মানুষ কিন্তু এখন একা একাও সাহস নিয়ে বেরিয়ে যায়। কারণ, তারা জানে যে তাদের hotel book হয়ে গেছে বা যে যাতায়াতের যে মাধ্যম সেটাও মানে book হয়ে গেছে। তো মানুষ কিন্তু এখন মানে travel agency ছাড়াও কিন্তু একা একা ঘুরতে পারে, এই সুবিধা বা এই সাহসটা তাদের মধ্যে এসে গেছে। আর তুমি যে বলছো হ্যাঁ, সত্যিই এখন আহ electric বলো মানে মানুষ just এই যে এখন পেট্রোলের দামও এত বাড়ছে তো আমাদের গাড়ি, আহ অনেকের গাড়ি কেনা থাকলেও মানে পেট্রোলের দাম যেহেতু দিন দিন বাড়ছে সেক্ষেত্রে পেট্রোল use করা যখন তাদের অসুবিধাই দেখা দিচ্ছে। তো, তখন কিন্তু মানে এই বিদ্যুৎ চালিত যে গাড়িগুলো বেরিয়েছে যেগুলো শুধুমাত্র charge এর মাধ্যমেই চলে থাকে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে উম এই গাড়িগুলা কিন্তু অনেক সুবিধা দিয়েছে তাদেরকে তাই না? আর সেই গাড়িগুলোর দামও একটু কম হয় আর সেই গাড়িগুলোর আমি দেখেছি যে আওয়াজ বল মানে খুব কিছুই হয় না, খুব শান্ত মানে একদম ভালোভাবে চলে। তো, আমার সত্যিই ভাল লাগে এই সত্যি আর এখন এই বলছিলে যে বাড়িতে current off হলে বা কোন বিয়ের বাড়িতে আগে যে current off যদি হয়ে যেত কোন বড় অনুষ্ঠানের মাধ্যমে, আহ সেখানে অনেক বড় বড় generator ব্যবস~ মানে ব্যবহার করা হতো কিন্তু এখন বাড়িতে তো generator কেনা সম্ভব না তো এখন মানুষ এই আহ মানে এইসব electric এই জিনিসগুলো ব্যবহার করে বা generator ও এখন নতুন version বেরিয়েছে যেগুলো automatic আহ বাড়ির জন্য মানে ছোট হয়, ছোট বাড়ির জন্য যেগুলো করা হয়। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো এখন আহ অনেকেই সুবিধা দিয়েছে আমাদেরকে। তারপর এই যে আমরা এখন আহ রান্না করি বা এই যে washing machine যে আমরা ব্যবহার করছি, আগে আমরা বলতে পারো যে কাপড় কাচা হাতে হাতে যদি কাপড় না কাঁচি তাহলে সে কাপড় কাচা কি হয়? কিন্তু এখন washing machine এর মাধ্যমে মানে কম সময়ে, মানে যেখানে আমাদের ভাবতেও হয় না যে কিভাবে কাপড় কাচবো বা কিছু খুব সহজেই মানে এমনকি আমি দেখেছি washing machine দিয়ে যখন জামা ধুয়ে বেরোয়, সেই জামা খুব শুকিয়ে মানে খুব শুকনো অবস্থায় বেরোয়। তো মানুষকে এখন মানে এরকম মানুষের কাছে এখন এত কম সময় মানুষ এত তাড়াহুড়ো, এত কাজের মধ্যে থাকে তো সে ক্ষেত্রে মানুষের কিন্তু এই জিনিসগুলা অনেক সুবিধা করেছে। কারণ যারা চাকরি করে বা যারা school এ যায় বা যারা সারাদিন বাড়ির কাজ করে তো তাদের ক্ষেত্রে আমার মনে হয় এই জিনিসটা অনেক সুযোগ দিয়েছে। এই washing machine বল তারপর এই যে আহ এখন হুট করে আমরা phone এর মাধ্যমে UBER বা OLA book করে নিতে পারছি, এই জিনিসটাতো আগে ছিল না। মানে আগে আমাদের main road অবধি যেতে হতো তারপর bus, taxi বা

কিন্তু এই OLA বা UBER এর মাধ্যমে বা যেসব online এ গাড়ি যেসব book করা যায় আহ সেই গাড়ি বা bike গুলোর মাধ্যমে কিন্তু একদম বাড়ির সামনে থেকে মানে বাড়ির বলতে পারো দোরগোড়া থেকে আমাদের আহ আমরা গাড়িতে উঠে যেতে পারি। তো সে ক্ষেত্রে আমার মনে হয় যে আহ মানুষের কিন্তু এ~ এদিক দিয়ে সুবিধা হয়েছে বা যে কোন বয়স্কদের তারা যে হাঁটতে পারে না যারা তারা কিন্তু এই গাড়ির মাধ্যমে তারা আহ খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে বা যারা অসুস্থ হয় তাদের ক্ষেত্রেও এই গাড়িগুলো অনেক সাহায্য করেছে। তো আমার মনে হয় যে মানে এই যে এই জিনিসগুলা যে তৈরি হয়েছে, এর ফলে মানুষের মানে সুযোগের বা সুবিধার কোন শেষ নেই। মানে মানুষ এটা কেউ বলতে পারবে না এই জিনিসগুলা আমাদের অসুবিধা তৈরি করেছে তাই না? একদমই মানে আগে আমরা হয়তো ভাবতাম যে, মানে আমি আগে দেখেছি অনেক বাঙালি মহিলাদের আহ তারা কিন্তু শাড়ির বদলে আর কিছু পরতে চাইতো না বা পরতো না কিন্তু এখন যেহেতু দেখে যে তারা যখন অনেক মহিলারাই scooty বা bike চালায় তো সেক্ষেত্রে তাদের অনেক শাড়ি পড়ে অসুবিধা হয় তো বা cycle চালায় যারা। তো সেক্ষেত্রে যারা চুরিদার পরে নেয় সেক্ষেত্রে তাদের সুবিধা হয়। তো মানুষ এখন আসলে নিজের সুবিধাটাকে বেছে নিয়েছে। তার উপর আমাদের সরকারও আমাদের অনেক সুবিধা করছে। তো সে ক্ষেত্রে মানে সব মিলেমিশে মানে মানুষ তো তার নিজের ভালোর জন্য যেটা সুবিধা হয় তো আমার মনে হয় সেটা করছে। তো আর সত্যিই মানে এই জিনিসটা ভালো লাগছে। আর ঠিক আছে তোমার সাথে কথা বলে আমার ভালো লাগছে। ভবিষ্যতে আমরা এমনি আহ আরো এই বিষয়ে হয়তো কথা বলতে পারব। যতদিন যাচ্ছে মানুষ তত আধুনিক হচ্ছে বা আধুনিক আহ জিনিসপাতি accept করছে বা গ্রহণ করছে। তো, আমরা ভবিষ্যতে আবার হয়তো এই বিষয়ে কথা বলতে পারি, তাই তো?

দাদা? তো কি অচেনা হ্যাঁ বল মানুষের মতো কথা বলছো তুমি এটা? মাধবদা তুমি ইয়ার্কি করছো এখানে তুমি? হ্যাঁ তুমি? তুমিআমাকে ফোন করেছো এক দিনও? আমার আজ জন্মদিন বলে তুমি আমাকে ফোন করছো? এর আগে অবধি তোমার কোনো ওজ খোঁজ ছিল? খোঁজ নিয়েছো যে বোনটা আমার বেঁচে আছে কি মারা গেছে? হ্যাঁ এখন তো সামান্থা বলতে গিয়েও তোমার সাহানা বেরিয়ে যাচ্ছে আমার আমার নামই ভুলে যাচ্ছ তুমি, কিছু দিন পর ভুলেই যাবে যে আমার বোনও আছে

ফোন করে এমন করছে মনে হচ্ছে অচেনা লোক আমি চিনি না ঠিক আছে আমি ফোনটা তুললাম, দিয়ে আমাকে বলবে মানে সত্যি! হুম তোকে হয়তো অনেকজন ফোন করেছে না এইটা কি কথা বলছো? আগের বছর এই জম্নদিনে তোমাকে আমি বললাম যে দাদা তুমি কি রামপুরহাটে আছো? তুমি ছিলে তুমি বলছো বৃষ্টি পড়ছে কিভাবে বেড়োয় বলতো?

তুমি আমাদেরকে মানুষই মনে করলে না, আমাদেরকে আবার কেক নিয়ে তোমাদের বাড়ি যেতে হলো খেয়েছি তো কেকটা কেটেছো তো তুমি ওটাই আমাদের কাছে অনেক বড়ো ব্যাপার যে তোমার জম্নদিনে আর তোমাকে কেকটা কাটাতে পেরেছি ওটাই বিশাল একটা ব্যাপার হ্যাঁ সেই কানা মামাই হলাম রে আমি সত্যিই তাই ও আচ্ছা আমাকে এখনো আমার জন্মদিনের শুভেচ্ছা দিলে? লজ্জা তো করে না এক বারো কি বললে জন্মদিনের শুভেচ্ছা যে বড়ো হ, ভালো হ এই সেই বললে না তো দেবে না তো শুভেচ্ছা আমাকে চাইছোই না তো যে বড়ো হই, আমি হ্যাঁ, ঠিক আছে আমি অবশ্যই খাওয়াবো আজকে আমি ভাবছিলাম যে তোমাদেরকে নিয়ে যাবো তুমি ফোন না করলেও আমি ~ তোমাকে এমন না তুমি পেয়ে যেতে আমার মনে পার্টি আমি দিয়ে দিতাম, পেয়ে যেতে অসুবিধা হতো না আরে তোমার গলা শুনে এই নম্বরটা আমার নতুন আমি নিয়ে নিতাম তোমার নম্বর

মনে তো অবশ্যই রেখেছি এটা কি কথা বলছো দাদা? কোনো দিন কোনো বোন তার দাদা কে ভুলতে পারে? তুমি আমাকে ভুলতে পারবে তোমার মনে হয়? তো আমিও সেরম ভুলতে পারবো না এইরম কথা বলো না তুমি মানে কি বলবো আমার এতো বিপদ আপদে আমার নিজের মানে কাকুর ছেলেরাও আমার মানে এতোটাও সাহায্য কেও করেনি যতটা তুমি আমার করেছো তুমি তোমার মনে হয় না রে ওতো তোমার ঋণ কখনো শোধ করতে পারবো?

আরে আমি তো ভাবছি আর একটা কথা বলি, আমি খাওয়াবো চাপ নেই ঠিক আছে সব্বাইকে খাওয়াবো আমি বলছি অর্পিতাদেরকেও ডাকছি অর্পিতা, মোনালিসা, মধু ঠিক আছে সবাই আসবে

আমরা তো বৌদি চাইছি নাকি নাকি তুমি তুমি বললে কি হবে? আমরা তো চাইছি মনে মনে এসব হয় না তুমি চুপ করে থাকো আমি বলছি তোমাকে ~আজকের ব্যাপারটা বলি না আজকের রেস্টুরেন্টের ব্যাপারটা বলি আমি মোটামুটি হ্যাঁ বল মোটামুটি আমি বুক করে নিয়েছি ঠিক আছে পান্থশালার তিনতলাটা আমি বুক করেছি এবার তোমরা যা করবে না করবে একবার মানে ওখানে গিয়ে একটু ব্যাপারটা নিয়ে পরামর্শ করে নিও আর ওখানে গিয়ে বলো সামান্থা কি বুক করেছে মানে দরকার পড়লে একবার নাম্বার দিয়ে দেব তোমাদেরকে হ্যাঁ হ্যাঁ ফোন করে একটু নিজেদের মতো করে একটু দেখে নিও রাহুলদার নাম্বার আমার কাছেও আছে হ্যাঁ হ্যাঁ রাহুলদার নাম্বার হ্যাঁ DSLR টা আমি নিয়ে যাবো আর ওটা নিয়ে চিন্তা করো না ঠিক আছ্ আর আমি যেহেতু বুক করে দিয়েছি, আমাকে রাহুলদা এমনও বলেছে যে উপর তলায় কেও যাবে না, কোনো রকম ভাবেই কেও যাবে না আমরাই সব কটা থাকবো

কি কি খাবে? হ্যাঁ তুই বল? তোমরা একটু লিস্ট বানিয়ে নিও তাহলে যাতে টাকাটা মানে আমি দিয়ে দিতে পারি বুঝলে আগের বারের মতো আমি এসব কিছু জানি না যেন না হয় কিন্তু কঞ্জুস কি সবাই মিলে একটাই খাবার খাবে অতো টাকা নেই আমার কাছে আর এখন তো যদিও যে চাকরি করছি এখন অসুবিধা নেই, খাওয়াবো আর তখন তো বুঝতেই পারছো হ্যাঁ হ্যাঁ দেখবো দেখবো? বাবার বাবার টাকায় ছিল বলে একটু এ করতাম এখন তো নিজে চাকরি করছি, এখন খাওয়াবো অসুবিধা নেই যার যা ইচ্ছে খাবে ঠিক আছে দেখবো দেখবো আমি তো জানি হ্যাঁ তুই তো একদম আমার পিছনে লাগাবার চেষ্টাই থাকছিস হ্যাঁ শুধু কেকটা কাটানো যতক্ষণ, কেকটা যেই কেটে নিলাম আমি তারপর বুঝতেই পারছো আমি আমার কাজে লেগে যাবো যেটা আমার স্বভাব তোমার তোমার সাথে বুঝতে পারছো তো বিষয়টা আমি বেশ মজাই পাই আমি সব তোকে ওই রকম করে ফটো তোলা করাবো আমি নিজের মুখ থেকে নিয়ে তোমার মুখে ছুঁড়ে দেব ইয়ার্কি না আমার সাথে ঠিক আছে তোমাদের জন্য আমার মুখের গালের যে ব্রণ গুলো ছিল এই মোটা মোটা হয়ে গিয়েছিলো ওই কেক মেখে আমি বলে দিলাম যদি এবার হয়েছে এই গুলোই না আগের বার কেউ একটা আমার কোমরে লাথ মেরেছিলো আমার এতো ব্যাথা হয়েছিল না কি বলবো বাজে ছিল আমার মনে হচ্ছিলো আমার কোমর ভেঙে যাবে মনে হয় দাদা নিজের দাদা হওয়ার ভালোই ভালোই সুযোগ লুটেছো তো বুঝতে পারছি আমি মেরে নাও আমাকে এখন হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই আমার যখন ছেলে বা মেয়ে হবে তোমাকে যখন ধরে ক্যালাবে মামা মামা করে তখন হবে তোমার অবস্থা খারাপ আরে কেও আসেনি তোমাকে বললাম এখন তুমি দাদা তো মেরে নিচ্ছ তোমাকে কিছু বলতে পারছি না ঠিক আছে এবার ~আমারটা কে মারবে? আমার হয়েও তো কেও মারবে তোমারো তো দিন আসবে

ইচ্ছা নেই, বাবা চিলি চিকেন হোক বা কষা মাংস তাহলে ফ্রাইডরাইস আর চিলি চিকেনটা ~করে দিচ্ছি আমি তোমরা চলে যেও একটু তাড়াতাড়ি, তোমাদের তো কিছু ব্যাপার থাকবে নিশ্চয় আমি একটু দেড়ি করে যাবো তোমাদের হলে আমাকে ফোন করবে তোমরা আমি আর বলবো না তো আমি তো বললাম তোমাদেরকে খাওয়াবো আমি তোমরা এ করো তোমরা একটু তাড়াতাড়ি না হয় পৌঁছে যেও আমি ছটা হতে হতে পৌঁছে যাবো, হয়ে যাবে তো দু ঘন্টায় তোমাদের আমি সবাই মিলে যেন আমি টাকাটা মিটিয়ে দেবো আমি শোনো শোনো আমাকে প্লেটগুলো বলে দেবে, কে কতজন খাচ্ছ না খাচ্ছ আসছো আমি আগে টাকাটা মিটিয়ে দেবো আমি যেহেতু বুক করে নিয়েছি ওটা নিয়ে ভেবো না ঠিক আছে আগের বারের মতো ঠিক আছে তাই হলো রাহুলদাকে আমি কিছু বলার সুযোগ দেব না তোমরা কে কে ফ্রাইডরাইস চিলি চিকেন খাবে সেটা আমাকে একটু জানিয়ে দেবে আর ঠিক আছে আর আমার এমন একটা কাজ বেশ তাই হলো পড়েছে আমার একটা কাজ পড়েছে দাদা বেশ ঠিক আছে আমি উঠবো ঠিক আছে তুই রেডি হয়ে নে আচ্ছা বেশ হ্যাঁসেই কোথায় রইলো হ্যাঁ তাই হলো তাহলে আর একবার না হয় আমি তোমাকে ফোন করে নেবো ঠিক আছে? আচ্ছা বেস হ্যাঁ তুমি করো বা আমি কোনো একজন করে দিচ্ছি ঠিক আছে বেশ রাখো তাহলে ঠিক আছে, রাখলাম হ্যাঁ

সত্যি প্রায় সারা বছর ধরেই বাঙালির জীবনে নানা প্রকার উৎসবের আ~ আমোদ আলোয় মুখরিত হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হলো বাঙালির এই দুর্গাপূজা। সাধারণ মাধ্যমে হয়। আশ্বিন মাসে এবং শেষের ভেতর দুবার ঘাসের ঝরে পরা শিউলী ফুলের গন্ধ আর ফুলের মত একদম সাদা কাশ পেরিয়ে তুলোর মত হয়ে থাকবে। সেসব ভিত্তির ফুলগাছ হয় এ পৃথিবীর সব ফুল গাছ। হেসে দিয়েছে। এক বার এক বছরের দীর্ঘ এক বছর প্রতীক্ষার অবসান ঘটে। মহারাঢ় মূল বর্ণনাতে। ধনী, গরিব, জাতি, ধর্ম উম আর বৃদ্ধ, অল্প বয়সের নির্বিশেষের মিলার উৎস যায়। সমগ্র দেশ তথা পৃথিবীর স্বার্থে দুর্গাপূজার রূপ অভাবনীয়। দুর্গাপূজা দুর্গাপূজা হয় পুরাকালে। দুর্গাপূজা নিয়ে অনেক কথা কথ~ কথিত আছে। যা অনেকেই জানে না বা আবার অনেকেরও জানা। তবে পুরাকালে রাজা হুরত নামে একজন রাজা ছিলেন। তার হারিয়ে যাওয়া সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্য তিনি দেবী দুর্গার পূজা করেন বসন্তকালে। সেই জন্যই এই পূজাকে বসন্তপূজাও বলা হয়। আবার অন্যদিকে অনেকে বলেন যে, তিরাশি রামায়ণ অনুসারে রামচন্দ্র শরৎকালে সীতা উদ্ধারে নিমিত্তে লঙ্কা বিপত্তির আগুনেই সাথে রথ যুদ্ধের পূর্বে একশো আটটা নীল পদ্ম স্বর্গের দেবী দেবী দুর্গার পূজার আয়োজন করেছিল। এজন্য দুর্গাপূজায় একশো আটটা পদ্মফুল লাগে শরৎকালে পূজার জন্য একে শারদীয়াও বলা হয়। বাঙালি দুর্গাপূজা সাধারণত হয় আশ্বিন মাসের শুক্লপক্ষের সময় এবং এ পূজা উম স্ব স্ব পক্ষে শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এ পূজা পা~ পাঁচ দিন ধরে হয়। যতক্ষণ দূর্গা পঞ্চমী, দূর্গা ষষ্ঠী, দূর্গা স~ সপ্তমী, দূর্গা অষ্টমী, দূর্গা নবমী এবং দূর্গা দশমী। সাধারণত দিনের সঙ্গে সঙ্গে এখন মানুষ চতুর্থী থেকে এ পূজা শুরু করে দেয় এবং তারও আগে। এখন কলকাতায়তো পুজো শুরু হয়ে যায় দ্বিতীয়া, তৃতীয়া থেকে। কলকাতায় দু-তিন, তিন-চার মাস আগে থেকে প্যান্ডেল শুরু হয়। উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা প্রচুর পুজো হয়। এখানে অনেক বড় বড় নানা theme এ পূজা হয়। দেশ দেশান্তর থেকে সেখানে লোকজনও আসেন দুর্গাপুজো দেখতে এবং উম সেখানে শুরু হয়ে যায় উম দ্বিতীয়া ও তৃতীয়া থেকে। ঠাকুর দেখা এবং কেউ কাউকে যে দুর্গাপূজার আগেই অমাবশ্যায় পালিত হয় মহালয়া। এ মহালয়ার দিন হিন্দুশাস্ত্রের অনুসারে পূর্বপুরুষদের প্রতি এটি অর্পণ করা হয় এবং ঐদিন ভোর চারটা থেকে শুরু হয়ে যায় রেডিওতে

শাস্ত্রমতে, শরৎকাল হলো দেবদেবীদের বিশ্রাম এবং ঘুমের সময়। কিন্তু রামচন্দ্র রাবনের সঙ্গে যুদ্ধের পূর্বে শরৎকালে দেবী দুর্গার কাছে সাহায্য প্রার্থনা করেন ঠিক পূজার পরে। যেহেতু তিনি অসময়ে অকালে এ দুর্গাপূজা করেছিলেন তাই এ দুর্গাপূজাকে অকালবোধনও বলা হয়। দেবী দূর্গা যে মূর্তি আমরা সবাই দেখি তা তা তো দেখা যায় যে, দেবী দুর্গা মধ্যস্থানে থাকেন এবং দেবী দুর্গা সিংহ বাহিনী ও মহিষাশুর তার মুখেতে উপর থাকে শিব, মহাদেব শিবের একটা মুখ এবং দেবীর দশটা হাত। দশ হাতে দশ রকমের অস্ত্র থাকে। দেবীর পায়ের তলায় থাকে অস্ত্রবিদ্ধ মহিষাশুর এবং দেবীর দুইপাশে থাকে তার ছেলেমেয়েরা। ডান পাশে থাকে দেবীর লক্ষ্মী ও তার ছেলে কার্তিক এবং বামপাশে থাকে তার মেয়ে সরস্বতী এবং গণেশ। সরস্বতী ঠাকুরের বাহন হলো হাঁস এবং সরস্বতীর এ দুই হাতে থাকে বীণা এবং কার্তিকা ঠাকুরের বাহন হলো ময়ূর। আবার

ঘরে ঘরে অনেক ঘন ঘন লক্ষ্মী পূজা করা হয়। বাঙালির এই চারটি দিন চরম নিষ্ঠা আর সময়ে এ পুজো সম্পন্ন করেন। শাস্ত্র মতে, রাত ইতিমধ্যেই পালন করে করা হয়। মহাষষ্টির দিন দেবীর বোধন হয়। আর সপ্তমীর দিন নব প্রতিষ্ঠার স্নান। অষ্টমীতে কিছু কিছু জায়গায় এখনো কুমারী পুজার রীতি প্রচলন আছে। যেমন, বেলুর মঠে এখনো কুমারী পুজা অনুষ্ঠান হয়। সেখানে ধুপ, ধোয়া, নানা

অষ্টমীর সন্ধ্যের সময় হয় সন্ধ্যে পুজো এবং দশমীর দিন এ দুর্গাপুজোগুলো কিছু পারিবারিক স্তরে প্রধানত ধনী এই পরিবারে প্রধানত এ দুর্গাপূজা যেমন অনেক club এ club এ বাড়িগুলোতেও কলকাতা শহরে বড় বড় দুর্গাপূজা হয়। সুতরাং, দুর্গাপূজা হলো মানুষের একটি মিলন উৎসব । যেখানে গরিব দরিদ্র নির্বিশেষে সবাই মিলিত হয় এবং এক কথায় অনেকদিন আগে থেকেই পূজার theme করে। নানা অনেক জায়গায় প্যান্ডেল হয়, অনেক বড় বড় প্যান্ডেল। অনেক বড় বড় ঠাকুর। কত হাজার হাজার লোক। লাইন দিয়ে এ পুজা কেন ধরে রাখে এবং আজকালতো এ দুর্গাপুজোর সাথে বাংলাকে আমার। বাঙালিদের স্মরণে বাংলাদেশসহ নেপাল ভারতের নানা বাইরে উপমহাদেশ এবং বিশ্বে একাধিক রাষ্ট্রেও পালিত হয়। ভারতের পূব, মিজো, পশ্চিম আসাম, ত্রিপুরা আরো অনেক জায়গায় এ দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। পুরোনো পূজোর মাসখানেক আগে থেকে শুরু হয়ে যায় নতুন জামা-কাপড় কেনার ধুম। পুজোতে একে অপরে অন্যকে জামা-কাপড় যেমন দেয়

এবং সাধ~ সধবাদের জন্য আলতা, সিঁদুর কিনে দেওয়ার প্রথা পূজার দিনগুলোতে প্রতিটি বাঙালি আনন্দ, উৎসবে মেতে থাকে। ছোটদের ঢাকের তালে নাচ দেখা, নিজে নাচ করে। হ্যাঁ, তো ভোগ বিতরণ হয় সারাদিন, রাত ঘুরে ঘুরে ঠাকুর দেখা খাওয়া দাওয়া চলতে থাকে। দশমীর দিন সবার মন ভার হয়ে আসে। সিঁদুর খেলা শুরু হয়। তারপর বিসর্জন। আর সিঁদুর খেলার জন্য সব মা অনেক মহিলারা কষ্টের কবছর অপেক্ষা করে থাকে এবং তারা সবাই সাদা, লাল শাড়ি পরে সিঁদুর খেলা করে। এবং কিন্তু হয়ে যায়।

বিসর্জন দেখার জন্য এবং rally করে একমাত্র কলকাতাতেই যে ঠাকুর প্রতিমা করে। হয় এবং প্রতিমা প্রদর্শনী হয়। কলকাতার দুর্গাপূজা বিশ্ববিখ্যাত এবং এই কলকাতার দূর প্রান্ত থেকে লোকজন এখানে আসেন এবং দুর্গাপূজা দেখে যান। এখন কলকাতার সাথে বা কলকাতা তথা বাইরেও দুর্গাপূজো প্রচুর পরিমানে বিখ্যাত এবং বিদেশের মাটিতেও এখন এই দুর্গাপুজো হচ্ছে এবং ঠা অনেক গ্রামে ছোটখাটো যেভাবেই হোক না কেন এই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। দুর্গাপূজার সময় স্কুল-কলেজ সবই ছুটি থাকে এবং দুর্গাপূজার সময় দুর্গাপূজোয় মা দূর অষ্টমীর দিন মা দুর্গাকে ভোগ দেওয়া হয়। নবমী মা দুর্গার সাজ অপরূপ সুন্দর। মা দুর্গাকে দেখতে নও খুবই সুন্দর দেখায় এবং ঠাকুরের এক হাতে থাকে ত্রিশূল। এক হাতে শঙ্খ এক হাতে চক্র আরো কত কিছু অস্ত্র থাকে এবং সে ত্রিশূলটি দেখা যায় যে অসুরের বুকে বিদ্ধ হয়ে আছে সেটি। মহা দুর্যোগপ্রধান এই দিনগুলি সবাই খুব আনন্দ সহকারে কাটায় এবং দিন ঘটতে না ঘটতেই দেখতে দেখতেই এই দিন আস্সালামু আলাইকুম

এইতো আলহামদুলিলা ভালো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 না পড়াশোনা করতেছি তো কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা পাতি করতে হবে চাকরির জন্য আর বাংলাদেশের চাকরি বা job এর ইয়া টা অনেক

আমারতো ইচ্ছে হচ্ছে যে কোনো একটা সরকারি চাকরিরন জন্য আরকি ইচ্ছা আছে সেটা bank হোক অথবা BCS keder বা প্রশাসন যেতে হোক মানে আমার সরকারি যে কোনো একটার ইচ্ছা আছে যদি সরকারি একেবারেই না হয় তাহলে হয় তো বা ব্যবসা করার ইচ্ছে আছে কিংবা আমি সরকারের জন্য apply করবো না মানে সমান সরকারি ব্যবসা করার ইচ্ছে আছে বা সরকারি এরকম কোনো যদি job পায় মানে তাহলে প্রশাসনিক jobe করার ইচ্ছে আছে ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবসা বাণিজ্য গুলো এই ধরেন বিভিন্ন খামার তার পরে এই কোনো একটা business man এর ধরেন বিভিন্ন এই মানুষ দিকে দিকে bildingকরে তার পর ওগুলো ভাড়া দে এরকম মানে business আরকি

আর আমাদের চাকরির ব্যবস্থার হচ্ছে পুরোপুরি মুখস্ত বিদ্যার উপর নির্ভর করে তো যার মুখস্ত বিদ্যা ভালো সে চাকরি পাই তাড়াতাড়ি যেমন আমার মুখস্ত বিদ্যা একদমই নাই না কিছু কিছু government আছে ওরা skill বুঝে অনেক আবার অনেকের মধ্যে আছে তারা শুধু মুখস্তই গুলো দেখে অনেক আছে মুখস্থ এইরকম না থাকলে কিন্তু ওনার ভালো skill মানে যদি সরাসরি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 হ্যাঁ কিন্তু ঐযে সরকারি বা BCS katagiori গুলাগুলি আপনার পুরোপুরি মুখস্ত বিদ্যা আপনি ভালো করে পড়তে পারলে আপনার চাকরি হওয়ার সম্ভবনা বাসি আর আমাদের চাকরির বাজার খুব দ্রুত পরিবর্তন হইতেছে এবং নতুন চাকরির ক্ষেত্রেও তৈরী হইতেছে অনেকে দেখা যায় একটা কামিজ দিলো সেখানে অনেক গুলা কর্মী নিয়োগ দিলো ধরেন পাঁচ হাজার দশ হাজার তাহলে কিন্তু আমাদের বেকারত্ব টা কমতে থাকে চাকরি ঐটা ভালো হচ্ছে যদি কেউ করতে পারে অনেক প্রাণীরা কিন্তু শ্রমিক দেরকে ওরকম মানে দে না বেতন ইটা হচ্ছে সমস্যা তো ওরা অনেক পরিমানের কষ্টের কাজ করে তার মনে করে ওদের বেতন ভাটাগুলো দেওয়া উচিত ঠিকঠাক মতো কারণ ওরা তো এখন কোনো সরকারি ছাড়া যেগুলো বেসরকারি খাত আছে ওগুলা মধ্যে আপনি কোনটাতে মানে বেশি বাহবান হওয়া যায় যেই ব্যাবসার মধ্যে তারা চাকরির করলে jobe ঐটার মধ্যে কি রকম সুবিধা পাওয়া যাই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

সরকারি চাকরি যখন bcskela যদি কেউ হয় তাহলে সে তো mejistart হইতে পারে you know বা একটা উপজেলার যত দায়িত্ব সেটা সে নিতে পারে মানে ক্ষমতা থাকে হয়তো বেতন ওরকম থাকে না কিন্তু তারপরেও মানে চেষ্টা করা যাইতে পারে আর এক্ষেত্রে কিন্তু riskh আছে কারণ অনেক নামিদামী লোকরা তাদের দিয়ে কাজ করাতে তে চায় তখনও সমস্যা সৃষ্টি হয় ধরলেও বেসরকারি খাত আছে গুলার মধ্যে মানে আপনি চাকরি করলে আপনার মানে কোন কোনটা বেছে নেবেন আপনি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 আমি তো বেসরকারি এর মধ্যে বেসরকারি আমি আসলে ওরকম ভাবে ভাবি না তবে bank যাওয়ার ইচ্ছা আছে যদি মানে বেসরকারি করি but করার ইচ্ছা নাই আর bank এ একহিসাবে ভালো কি আপনি ভাল টাকা ওরা salary দেয় তারপরে ন'টা থেকে পাঁচটা অফিস করুক কিন্তু প্রচুর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 আচ্ছা আপনার কি মনে হয় যে বর্তমান চাকরি এর বাজারে আমরা কি কি মানে দক্ষতা অর্জন করতে পারি আমরা ভালো ভাবে চাকরি করতে পারব